দুকানটির দরজার রং হল নীল রঙ্গের এবং পিছনে একটি সবুজ কালারের গাস দেখা যাচ্ছে।

উপরে খুবই সুন্দরভাবে সাদা কালারের লাইট জ্বলিতেসে হলুদ ও পিঙ্ক কালারের বেলুন লাগানো রয়েসে।

লাইব্রেরীটিতে খুবই সুন্দরভাবে বইগুলো সাজিয়ে রয়েসে লাইব্রেরীর ভিতরে একজন লোক বসে রয়েসে।

লাইব্রেরিটির উপরে কালো কালারের একটি ফ্যান দেখার যাচ্ছে।

দুকান দুটির উপরে সাইনবোর্ড লাগানো রয়েসে।

এবং সাইটে অনেকগুলা লোক দেখা যাচ্ছে।

আমি একানে দেখতে পাচ্চি যে একজন লোক হেডফোন কানে দিয়ে দাঁড়িয়ে রয়েচে।

এবং কাটোঙ্গ অন্যগুলা রাকা হয়েসে।

এই গরটির বিতরে চেয়ার এবং টেবিল খুবই সুন্দরভাবে সাজিয়ে রাকা হয়েসে।

টেবুলে তিনটি জগ রয়েসে।

এবং তাদের পায়ের জুতুগুলু হল কালো কালারের।

ঘরটির উপরে নীল কালারের লাইট জ্বলিতেসে।

মাঠের সাইটে একটি বিল্ডিং রয়েসে যেটির কালার হল সাদা রঙ্গের।

বোর্ডে লেকা আচে আন্ডি ল্যাব ।

এবং চাইটে অনেকগুলো সবুজ সবুজ গাসপালা দেকা যাচচে উপরে নীল কালারে আসমান রয়েসে।